আমার প্রয়োজনীয় জিনিস কিনি এবং বাড়িতে নিয়ে আসি।

ছাদটা পুরো ভাগ ভালোভাবে রং করেছিল। খুবই ভালো হাতের কাজ ওদের এবং খুবই ভালো সুন্দরভাবে ওদের ব্যবহারই খুবই খুব ভালো।

তখন আমি কুকুরটি আমাদের পাশের গ্রামে একটা পশু চিকিৎসালয় ছিল সেখানে আমি নিয়ে যাই।

বিভিন্ন কারণের জন্য আমরা তেল ভরতেছে যাই এবং ওখানকার পরিষেবা খুবই সুন্দর।

আমার বাড়ির পাশে একটি চিলড্রেন পার্কস আছে। সেখানে সবা-ই বাচ্চারা বিকেল বেলা করে আসে এবং তারা সব খেলাধুলা করে এবং খুবই ভালো লাগে সেই দৃশ্যটা দেখতে।

করেছি তার বিভিন্ন ধরণের এ রং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাঁচ বিভিন্ন ধরনের সিস্টেম আমি বাড়িতে রেখেছি ।

আমার ময়ূর পাখি দেখতে খুবই ভালো লাগে যখন ময়ূর পাখি যখন বৃষ্টির সময় ময়ূরের পেখম তুলে যখন নাচে তখন খুবই সুন্দর লাগে সেই দৃশ্যটা দেখতে তো ময়ূর পাখি আমার খুবই সুন্দর লাগে ভালো লাগে।

আমার বাড়ির পাশে একটি মেকানিক -এর দোকান আছে সেখানে।

আমি একটি টিভি কিনতে গেছিলাম একটি টিভি শো -রুমে । সেখানে এলজি টিভি থেকে শুরু করে বিভিন্ন ধরনের টিভি ওখানে রাখা ছিল।